ঘন গাসপালার মাঝে শান্ত পরিবেশ মনে হচ্ছে এখানে।

এখানে একটি ইনোর প্যাকেট -ও রয়েছে।

বাচ্চার সোটি দেখা যাচ্ছে।

সাইড -এ একটি বিশাল বড় বিল্ডিং রয়েছে।

এখানে বাচ্চারা গাছ লাগাচ্ছে মনে হচ্ছে।

এখানে অনেক গাড়ি ও টোটো পার্ক করানো রয়েছে।

এই ধাবাটির কালার লাল ও হলুদ কালার ।

সাইডে একটি বড় রাস্তা রয়েছে।

এখানে সূর্যের আলোয় গাছের ছায়া পড়েছে।

এখানে অনেকগুলি ছোটবড় কড়াই সাজানো গোছানো রয়েছে।

ওপরে অনেকগুলি ঝোলানো রয়েছে বাসন রাখার ব়্যাক ।

সাইডে অনেকগুলি গাড়ি রাখা রয়েছে।

সাইড -এ একটি বাড়িও দেখা যাচ্ছে।

এখানে একটি ছোট ভাঙ্গা ট্রেন দেখা যাচ্ছে।

দোকানটিতে খুব সুন্দরভাবে আলো রয়েছে যা--

এখানে একটি ছোট মন্দির দেখা যাচ্ছে।

এখানে একটি চাটির বেড়াও রয়েছে।

এখানে একখানে লাল কালার ভাঙা চেয়ার ব রয়েছে।

এখানে অনেক টোটো ও ভ্যান রাখা রয়েছে।

এখানে একটি চার্ট টাঙ্গানো রয়েছে নীল কালার যেখানে ভিভো লেখা রয়েছে।

এটা দেখে মনে হচ্ছে এটি একটি হোটেলের রুম ।

এই বিছানাটি সাদা কালার ও খুব নরম তুলতুলে।

সাইড দিয়ে অনেক গাছপালা দিয়ে ভর্তি দেখা যাচ্ছে।

ওপরে একটি নীল কালার ট্যাংকি রয়েছে।

এই ঘরটির দেওয়ালে একটি টি_ভি ও একটি ছবি টাঙ্গানো রয়েছে।

আশেপাশে কিছু খোলা জায়গা রয়েছে।

এস্কোরবোর্ডের খেলোয়াড়দের নিজস্ব নম্বর দেখানো হয়।